সামনে দুইটি খুটির উপর দুইটি ফুলের তোড়া এখানে লাগানো রয়েছে।

আমি এখানে একটি প্রিন্টিং মেশিন দেখতে পাচ্ছি।

বাম সাইডের নিচে কতগুলো সিমেন্টের ইট এখানে লাইন করে সাজানো রয়েছে।

নীচে হলুদ কালারের একটি পোস্টারের উপর লেখা রয়েছে মেসকার ।

এখানে টোটাল পাঁচজন মানুষকে মাদুরের উপর বসে থাকতে দেখা যাচ্ছে।

আমি এখানে অনেক বড় একটি দোকান দেখতে পাচ্ছি।

আমি এখানে একটি জিম সেন্টারের ছবি দেখতে পাচ্ছি।

আমি এখানে একটি বড়ো ফলের দোকান দেখতে পাচ্ছি।

সাদা রঙ্গের তিনটি বাস ও দুইটি ট্রাক এখানে রয়েছে।

সামনে অরেঞ্জ কালার -এর একটি হ্যান্ডেল এখানে ঝুলানো রয়েছে।

আমি এখানে একটি ইস্কুল -এর ছবি দেখতে পাচ্ছি।

আমি এখানে অনেক বড়ো একটি ইলেকট্রনিক শপ দেখতে পাচ্ছি।

নীচে হলুদ কালো রঙ্গের চারটি টুল এখানে রাখা রয়েছে।

বা পাশে টেবিলের উপর একটি ল্যাপটপ এখানে দেখা যাচ্ছে।

দোকানের উপরে গাঁদা ফুলের একটি মালা এখানে ঝুলানো রয়েছে।

বাঁ সাইড এ একটি সিমেন্ট এর খুঁটির মধ্যে সবুস কালার করা রয়েছে।

রাস্তার উপর দিয়ে ইলেকট্রিক -এর তার যেতে লক্ষ করা যাচ্ছে।

সামনে একটি লোককে গামছা ঘাড়ে দিয়ে খৈনি ডলতে দেখা যাচ্ছে।

সামনের রিক্সার সিট -গুলি হলুদ রঙ্গের রয়েছে।